মাছ রাখবো বলতে গেলে দেখো পা~ যেহেতু পাড়ায় পাড়ায় আমাকে ঘুরতে হবে তো সে~আমি ভাবছি যদি দু দু-তিন রকমের মাছ রাখি তাহালে আমার পক্ষে ভালো হয় সুবিধা হয় আর যারা নেবে তারাও-

সে ঠিকই এখন মাছ নিয়ে বেড়া~ বেড়াচ্ছ হ্যাঁ একজন যে মাছটা নেবে সেই মাছটা তোমার কাছে নেই মনে করো যে কাতলা নেবে কাতলা তোমার কাছে নেই সে ক্ষেত্রে তো ও আর তোমার কাছে আসবে না। হ্যাঁ বা অন্য কারো কাছে চলে যাবে তো সে ক্ষেত্রে দু তিন রকমের মাছ রাখা অবশ্যই দরকার। রুই কাতলা হ্যাঁ মাগুর এই সমস্ত মাছগুলো যারা যারা বেশি উম মানে যে মানুষগুলো বেশি চলে বাজারে। হ্যাঁ যে মাছগুলো এখন বেশি চলে সেগুলোই আমাকে রাখতে হবে কারণ দেখো আহ এমনিতেও আমাদের এই দিকে

আমারটা আমি ধরো যদি এখানে শুরু করি তাহলে ধরো আমি এখানে একাই তাহলে তো ভালো আহ লাভ করবে। তুমি যখন একাই তাহলে একা যখন market করবে প্রচুর টাকা লাভ। সে তোমার কাছেই কিনবে তাই না?

শুধু মাছের ব্যবসাই করবে না আরো অন্য কিছু ব্যবসার ভাবনা চিন্তা করছো? এখন এখন তো এ এতে এই দুটো যেহেতু দুটো আছে তো এই দুটোই এখন শুরু করি আহ পরে যদি সেরকম এগুলো যদি না চলে পরে তাহলে তখন ভাবা যাবে বা দেখলাম যে এগুলো ভালো চলছে উহ তখন আমি একটা দোকান খুলবো আহ তাহলে বসে বিক্রি করব।

না এটাও ঠিকই আছে কোন occasion কোন অনুষ্ঠান-টনুষ্ঠান এ দেও কেউ হয়তো অনেক মাছের order দেবে, কেউ হয়তো ত্রিশ কিলো পঞ্চাশ কিলো, কুইন্টাল খানিক মাছের order দিল। তখন তুমি তাদেরকে তুমি হয়তো supply দিতে পারবে, এটাও একটা ভালো ব্যবসা। হ্যাঁ একটা ব্যবসা আহ ছোট ব্যবসা শুরু করলে সেটা ঠিক ঠিকঠাক যদি চালাতে পারি তো অবশ্যই চলবে এবং আমার ব্যবসাটা যদি বড় হয় এখন না হয় আমি গ্রামে গ্রামে ঘুরছি তো যখন আমার ব্যবসাটা বড় হবে বা দেখবো আহ একটু উন্নত হয়েছে তখন যদি আমি কারো অনুষ্ঠানে ধরি যেমন ধরো বিয়ের অনুষ্ঠান যদি একটা মাছের আহ আমি পেলাম order যে আমাকে এত মাছ লাগবে আমাকে এনে দিও তখন আমি সেটা না হয় উপস্থিত আমি একদিন পারব। হম হম সে ঠিক সে ঠিক। তুমি তাহলে এরকম করা start করা start করে দাও। মাছের ব্যবসায় নেমে যাও পুরোপুরি ওটাই আমাকে এখন নামতে হবে। আহ তাছাড়া তো কোন উপায় আমি দেখছি না। আর তুমি তো আহ grocery grocery র ব্যবসা করছই আর কি কোন মানে তোমার কি আর কোন plan আছে? উম plan তো আছে, plan তো অনেক কিছুই আছে। দেখি কতটা সম্ভব হয়। ভাবছি যে ওই জামাকাপড়ের একটা দোকান যদি দিতে পারি। হম হ্যাঁ জা~ জামা কাপড়ের বল বল

হম সেটা সেটা ভালোই হয়। দেখো আহ জামা কাপড় এমন জিনিস যে ওটা মানে ব্যবহার তো হয়ই উহ তো ওটা আহ এখন যা চলছে জামা কাপড় অবশ্যই কিনবে। আমার তো মনে হয় যে তুমি একটা ঠিক ব্যবসার line ধরেছো যদি জামা কাপড়ের ব্যবসা করোতো বেশ ভালই লাভ হবে। হম ওটাই ভাবছি যে জামাকাপড়ের ব্যবসা টা করবো। তাহলে হয়তো যেগুলো চেনা জানা আছে হয়তো আমার আহ তার হয়তো আসবে। যারা যারা দৈনন্দিন মানে হচ্ছে প্রচারে যেগুলো জিনিস নিতে আসে হয়ত চেনে আমাকে সেক্ষেত্রে ওরাও হয়তো সে দোকানে আসতে পারে

আহ কবে থেকে করবো ভাবছো? ওই তো টাকা পয়সা একটু জমাচ্ছি, জমালে মোটামুটি এই মাস দুয়েকের মধ্যেই। তা ভালো। কারণ কাপড়ের ব্যবসা করতে গেলে তো একটু মোটা পুঞ্জির দরকার আছে বেশি অনেক রকমের item রাখতে হবে অনেক মাল রাখতে হবে। বিভিন্ন রকম varieties জিনিস রাখতে হবে তবে তো চলবে দোকান না হলে তো হ্যাঁ আমি সেরকম মানে ইয়ে বড় ব্যবসার দিকে এখন অতটা ভাবছি না আমি এখনই ছোট ছোট গুলোই চালাই আহ এখন দেখি কত রক~ কত ভাবে চলছে কি রকম ভাবে চলছে। হম না ঠিকই আছে ছোট ব্যবসা একসময় বড় ব্যবসায়, ছোট ব্যবসাটা ছোট ব্যবসা বলে মানে ব্যবসা কোনোদিনও ছোট বড় হয় না। টাকাটা income করলেই ওটা একটা বিশাল বড় ব্যাপার। কারণ সারাদিনে দেখবে একটা চায়ের দোকানে চায়ের ব্যবসা একটা সারাদিনে প্রচুর টাকা কামাই যে সমস্ত চায়ের দোকানগুলো চলে আ~ আমি প্রায় অনেকরে দেখেছি যে দেখবে bus stand এর কাছাকাছি চায়ের দোকান গুলো থাকে সেগুলো কিন্তু অনেক অনেক টাকা কমায় ওরা।

একটা সময়ে মানে সারাদিন আহ রোজগার করে রাতে কিন্তু বেশ ভালো টাকা কামিয়েই নেয়। মানে দেখো আহ যারা চা প্রেমিক লোক তারা তো উহ bus stand এর এরকম মানে ধরো যেখানে আড্ডা দেওয়ার জায়গা সেখানে যদি দোকান সেরকম থাকে তো অবশ্যই ওর উম তো ভালোই income হবে তো তুমি যে সবজিতে আহ market করছো তো সবজিতে কি রকম আর কি margin থাকছে লাভের?

খুব একটা বেশি না কারণ যদি দেখো আহ আমরা যদি কিনে বিক্রি করি তো তখন সেরকম হয় না কিন্তু যখন আমাদের নিজস্ব আহ সবজিটা ওঠে মানে যে চাষটা আমরা করছি সেই চাষের সবজিটি কে উঠে সেটাকে আমরা বিক্রি করে তখন আমাদের আহ লাভের margin টা একটু বেশি হয়. তো এ উম না সবজির যারা market করছে যারা আমার চেনা জানা বন্ধু বান্ধবের মধ্যে আছে যারা তারা তো বলছে যে না, ভালই লাভ হয় সবজিতেও ভালো লাভ। হ্যাঁ ওই তো বললাম না যদি মানে ধরো কিনে যদি বিক্রি করি তো মানে লাভ আছে লাভ নাই বলবো না কিন্তু কিনে বিক্রি করলে কি হয় মানে লাভটা একটু, একটু কম হয় কিন্তু মানে নিজের আমরা নিজের সবজি লাগাই তো নিজের সবজি যেটা বিক্রি করি সেটাতে আমাদের কিন্তু বেশি লাভ হয়। হ্যাঁ এবার যারা ব্যবসা করছে retail ব্যবসা বা যারা খুচরা ব্যবসা করছে তারা তো আর সবাই আহ সবজি লাগাতে পারছে না তোমার মত, হয়তো বা কারো জমি নেই তারা হয়তো এই মানে পাইকারি মাল কিনছে দিয়ে বিক্রি করছে, ছোট দোকানে হ্যাঁ উহ আমাদেরই দেখ না যখন আমরা এখানে সবজি ওঠে তখন অনেকেই যারা খুচরা ব্যবসা করে তো তারা কিন্তু অনেকেই আমাদের এখান থেকে মা~ এ সবজি কিনে নিয়ে যায়। আচ্ছা হম হম সে তো হবেই। আর তাহলে এই সবজি ব্যবসা মাছের ব্যবসাতেই হ্যাঁ করবে ভাবছো? হ্যাঁ তাছাড়া তো মানে আহ এখন সেরকম কিছু ভাবিনি কারণ উহ ব্যবসা শুরু করতে গেলে তো টাকা-পয়সা এখন সেরকম নেই তো আবার যেদিন হবে সেদিন না হয় ভাবা যাবে যে না একটা উহ ব্যবসা শুরু করলে ভালো হয় যেটা আমার আহ মানে সারা জীবন চলবে। তো loan ফোন নিয়ে নাও, loan নিয়ে কিছু একটা ব্যবসার idea বের করে ব্যবসা ট্যাবসা কর। হ্যাঁ আমার আবারো আহ মানে যে বন্ধুগুলো আছে ওরাও বলছিল যে loan এর ব্যাপারটা কিন্তু আহ মানে আমি চাই যে মানে আমার নিজের টাকায় একটা ব্যবসা শুরু করব loan এখন নেব না ভাবছি। না লোন নিলে আহ তোমার বড় পুঁজির দরকার হলে loan নিয়ে নিতে পারবে invest করে দিলে ব্যবসাতে। তাও হবে কিন্তু বললাম না আমি এখন loan সেরকম নেব না ভাবছি। হুম ঠিকই। তো আর কিসের ব্যবসা করা যেতে পারে idea টাইডিয়া থাকলে দাও? উহ ব্যবসা আহ বলতে গেলে তুমি বললা না জামা কাপড়ের ব্যবসা ওটা ভালো আবার দেখো আহ এখন যেটা সবথেকে বেশি চলছে যেটা আহ মনোহারীর ব্যবসা ওটা ওটা কিন্তু এখন ভালই চলছে। মনোহারীর ব্যবসা? যেটা ধরো আহ মেয়েদের সাজগোজের আহ জিনিসগুলো। আচ্ছা আচ্ছা । মানে মেয়েদের cosmetics তারপরে হচ্ছে ওই কানের দুল নাকের দুল এই সমস্ত জিনিসগুলো তো?

তো ওই ওই ব্যবসাতে ভালো লাভ? হ্যাঁ ভালো লাভ বলতে গেলে আহ অনেক অনেকটা লাভ কারণ দেখো আমার একটা বন্ধু করছে তো ও মানে ব্যবসা করছে বলতে গেলে ও এখন আহ গ্রামে গ্রামে ঘোরে তো ওর ওর মুখ ওর কাছ থেকে শোনা যে যদি ব্যবসাটা যদি এক জায়গায় করা করা হয় তো অনেক লাভ, যেহেতু ও ঘুরে ঘুরে করছে এখন ও বলছে আমার আমার অনেকটা লাভ তো তাহলে ওই কি ধরনের মাল রাখে মোটামোটি? উহ ও মাল কি ধরনের রাখে বলতে গেলে আমি যতদূর দেখেছি ও তোমার উহ যেগুলো মেয়েদের উহ গলার উহ গয়না হয় মানে ধরো উহ মালা এইরম চুরি তারপরে মানে অনেক রকম cream তারপরে তোমার উহ যেগুলো মেয়েরা বেশি ব্যবহার করে না ওই টিপ এ~ এরকম আর কি এগুলো সব রাখে। তো এইগুলোতে তো তাহলে মোটামুটি কত percent লাভ থাকে? এসব ব্যবসাতে বলতে গেলে তোমার fourty percent লাভ থাকেই। হুম মানে লাভ না থাকলে ব্যবসা হবে না তো। এইসব ব্যবসা তো আর আহ মানে একদিন এর নয় এসব ব্যবসা তো চলতে থাকবে আর আহ লোকে নিতেই থাকবে অবশ্য। মহিলারা তো নেবেই সাজগোজের জন্য অনুষ্ঠান টনুষ্ঠান লাগলেই হল, ওরা তো সাজগোজের জিনিস হ্যাঁ সাজগোজের জিনিস নেবে আর মানে কি জানো তো এই এই গয়~ মানে এই জিনিসগুলো বললাম আহ cosmetics গুলো, ওগুলো কিন্তু যখন ধরো কোন অনুষ্ঠান বা দেখলে পুজো টুজো আসছে আহ তখন সেই season টাতে না একদম উহ বেশি বিক্রি হয় বা তোমার লাভ হবে আমি যতদূর জানি। হুম হুম না cosmetic এর যেগুলো cream ট্রিম যেগুলো বললে ওইসব cream বা cosmetics এর জিনিসগুলো যেগুলো item গুলো, ওগুলো তো দৈনন্দিন জীবনের মধ্যেই পড়ছে আহ মুখে মাখার cream বল face wash বল বা উহ সাবান বল এই সমস্ত জিনিসগুলো তো আহ মেয়েরা তো use করবেই তো লাগবেই। হ্যাঁ সেগুলো উম তো লাগবেই কারণ আহ এখন যা দিনকাল লাগবে এখনতোমার cream গুলো। হুম তার পরে ওই আহ মেয়েদের make up এর যে সমস্ত জিনিসগুলো থাকছে make up box, make up kit বা কি সব রয়েছে foundation এই সমস্ত জিনিসগুলো তো ওরা মানে নেবেই কারণ এখন বাহিরে বেরোলেই ওরা করে বেরোয়। হ্যাঁ সেজন্য আহ তোমাকে বলছি যদি তুমি ব্যবসা সেরকম করো তাহলে দেখো তুমি এ ব্যবসাটা শুরু করলে করতে পারো কারন এটাতে লাভ আছেই। সেই তো দেখি ভাবনা চিন্তা করে দেখি হুম। তবে আমাদের এখানে অনেক দোকান আছে আমাদের এখানে এই সমস্ত প্রচুর দোকান। market টা বিশাল তো সে ক্ষেত্রে মনে হয় যে ধরতে আমার দেরি হয়ে যেতে পারে বা market হয়তো ধরতে পারবো না কারণ ওরা যেহেতু আগে থেকে market ধরে রেখেছে এই ব্যবসা ক্ষেত্রে ।

আহ তোমার আহ ধরতে আর করতে মা~ মানে দোকান ধরতে market ধরতে তোমার অনেকটা সময় লেগে যাবে। সময় লেগে যাবে আর সঙ্গে আহ লোক আসবে কিনা সেটাও একটা ব্যাপার আছে আহ ওই দোকান খুলে বসে হ্যাঁ সেটাই। তো এমনি কি এই আহ retail business ছাড়া কি আর ওই কি business করা যেতে পারে ওই dealership বা এরকম। হুম তোমার আহ season অনুযায়ী তুমি ব্যবসা করতে আহ চাও তাহলে তুমি তোমার আহ গ্রামে তুমি মানে ওখানে ice cream এর ব্যবসাটা করতে পারো। icecream এ কেমন লাভ থাকে? icecream এ ওই তোমার cosmetics এর মত ice cream এও অনেকটা লাভ থাকে। মানে ice cream বলতে তোমার বলতে চাইছো যে ওই যে বিভিন্ন company বেরোচ্ছে এখন ice cream এর এই এই সমস্ত বাটি বা ওই chocolate type এর ice cream এই তো এগুলো করতে গেলে তো তোমাকে আহ পাড়ায় পাড়ায় ঘুরতে হবে নিয়ে বেড়াতে হবে। দেখো পাড়ায় পাড়ায় ঘুর~ না ঘুরলেও কিন্তু হবে তুমি যদি মনে কর আমি এক জায়গায় বসে আমি আহ ice cream টা বিক্রি করব তো তাও হবে। তুমি যদি আহ দোকান খুলে তুমি যদি আহ একবার প্রচার করিয়ে দাও যে এখানে এরকম ধরনের আইসক্রিম পাওয়া যায় তো আহ তখন না হয় তোমার এসে দোকানে এসে কিনে যাবে। তাহলে আমার মত তাহলে ওই রকম না করে ওই এরকম করা যেতে পারে যে কোনো একটা আহ bakery shop খুললাম বা retail এর মত ওখানে ice cream থেকে শুরু করে cake থেকে শুরু করে হ্যাঁ তারপরে chocolate থেকে শুরু করে এই সমস্ত জিনিস কিছু চটপটা জিনিস পাওয়া যেতে পারে। মানে নিমকিন type এর type

তো এই রকম কর~ এই এই এরকম করলে কেমন হয়? ভালো হতে পারে কারণ ice cream তো এক season ব্যাপার।

cake মানে তুমি যেগুলো বললে আহ cake মানে নোনতা type এর এসব জিনিস যদি রাখো তো চলবে মানে খারাপ ভাবোনি তুমি কিন্তু। কারণ কারণ আমা~ আমাকে তো আর হ্যাঁ আমাকে তো আর একটা season ব্যবসা করলে চলবে না, আমাকে তো সারা বছরে ব্যবসাটা করতে হবে। আমি যদি ice cream বিক্রি করতে পারি তাহলে cold drinks ও বিক্রি করতে পারব এবার cold drinks তো গরমের সময়ও চলবে। এবার সঙ্গে, তার সঙ্গে হয়তো কিছুই ওই যে চটপটা খাবার জিনিস যেগুলো ছোটখাটো বিস্কুট type এর লেস type এর এই সমস্ত জিনিসগুলো বাচ্চাদের জন্য kurkure টুরকুরে এই সমস্ত জিনিস। আহ আবার chocolate type এর বিভিন্ন রকম মিষ্টি type এর কিছু cake এগুলো হয়তো করলে আমার মনে হয় তালে তাদের সবকিছুই একটা সময় হ্যাঁ আহ তোমার ice cream না বিক্রি হলেও কিন্তু ওগুলো তোমার আহ বিক্রি হতেও পারে। তো এগুলো সম্বন্ধে idea আছে কেমন কি margin থাকে কেমন কি ? উম idea বলতে গেলে দেখো আমি এখন অব্দি তোমার উহ যেগুলো বললে cake টেক এগুলো এগুলো নিয়ে সেরকম পরিচর্যা আমি করিনি তো মানে তাহলে আমাকে আহ অন্যজনের কাছ থেকে জানতে আহ হবে জেনে তাহলে তোমাকে আমি জানাতে হবে। হুম হুম হুম একদম তোমার যদি কেউ বন্ধু বান্ধব থাকে চেনা জানা থাকে তাহলে তুমি একটু আহ খোঁজখবর নিও যে কেমন কোথা থেকে মাল নেবো বা কেমন মাল মালের দাম এর কেমন হতে পারে? হ্যাঁ লাভের অংশ কেমন থাকতে পারে? expire date আছে সেরকম কতদিনের মধ্যে বিক্রি করতে হবে? এ সমস্ত জিনিসগুলো যদি তাহলে অবশ্যই আমি আহ জিজ্ঞেস করবো আহ জিজ্ঞেস জিজ্ঞেস করে ওরা যদি বলে সেরকম উহ তাহলে তোমাকে আমি তো phone করে আবার বলবো।

হুম হুম এই local bakery গুলোর কাছ থেকে ধরে রাখো যে cake টেক গুলো নিলাম পাউরুটি টাউরুটি গুলো নিলাম হ্যাঁ কেমন একটা লাভ দিতে পারে বা লাভের পরিমাণটা বা এই সমস্ত আর মাল তোদের কাছ থেকে নিতে হবে। হ্যাঁ আর এমনি তো আমার কি মনে হয় জানো তো যারা এখন ব্যবসা শুরু করেছে বলতে গেলে যারা করছে ব্যবসা আহ যারা ছোটখাটো bakery র ব্যবসা করছে তাদের কাছে গিয়ে যদি পরামর্শ চাও তো মানে মনে হয় আমার থেকে ভালো ওরাই পরামর্শ দিতে পারবে। হুম হুম দেখি আমার তো ওরকম চেনা জানা কেউ নেই তো দেখি রাস্তাঘাটে যারা করছে তাদের কে সঙ্গে পরিচিত করতে হবে উহ যদি কেউ বলে আর অচেনা লোকের সাথে ওরকম বলতে চাইবে না।

কারণ নিজের উম ব্যবসার personal জিনিস কি কেউ আর বলবে বাইরে তুমি আমার বন্ধু হও তাই তুমি তো আমি না হয় আমার বন্ধুদের কে জিজ্ঞেস করবো জিজ্ঞেস করে না হয় আমি তোমাকে জানিয়ে দেবো। হুম হুম সেটাও হতে পারে সেটা করা যেতে পারে। আর আমি দেখি আমিও খোঁজখবর নেই যদি কোন idea idea দিতে পারে

হুম হুম তাহলে ভালই হবে আর এদিকে দেখি ব্যবসা যদি ওরকম হয় তাহলে কেমন কি আহ খরচাপাতি হচ্ছে বা সেরকম ব্যবসা করতে গেলে কত খরচা লাগতে পারে হ্যাঁ সেই হিসেবে যদি হয় তাহলে উহ খুলতে খুলে দেবে। আর তোমার আহ আমার যতদূর আন্দাজ সেরকম খরচা হবে না আহ তোমার কম খরচাতেই হয়ে যাবে আমার যতদূর লাগে। কে জানি আমার তো মনে হচ্ছে যে খরচা একটু লাগবে কারণ decoration করতে হবে সাজাতে হবে এদিকে furniture আছে লাগবে হ্যাঁ তারপরে heater এর ব্যবস্থা কিছু করতে হবে গরম রাখার ব্যবস্থা যেমন যদি patties ম্যাটিস রাখি তো সেই সমস্ত জিনিসগুলোর জন্য গরম করার কিছু একটা induction মিন্ডাকশন রাখতে হবে বা micro-oven রাখতে হবে। হ্যাঁ তাও তো আমিও সেরকম উহ ভেবে দেখলাম না মানে কি যেন তো ছোট bakery র উহ শুধু ব্যবসাতে আমি মানে একটু লক্ষ্য করে দেখলাম সেটা তো বেশি খরচা ছিল না উহ আমি এটা আবার অতটা ভেবে দেখিনি খরচা হ্যাঁ তুমি যেরকম বলছো সেরকমও কিন্তু একটু খরচা আছে। খরচা আছে খরচা করতে হবে খরচা করলে তবেই না পয়সা হবে।

হ্যাঁ phone করেছিলাম আমি এ, আপনি কি mobile center থেকে বলছেন? হ্যাঁ তা বলছিলাম আমি mobile মানে কেনার কেনার জন্যই phone করেছিলাম আপনাকে। আমি mobile আচ্ছা আপনার এখন বাজারে কি mobile চলছে এখন বেশি? দেখুন, আপনার কাছ থেকে আমি এর আগেও phone কিনেছি ঠিক আছে সেটাও কিস্তিতে, তো এটাও যেটা কিনবো সেটাও আমি এখন কিস্তিতে কিনবো হ্যাঁ? আমি ছাইছি যে, আমার mobile টা বেশি যাতে মানে এখন যা ব্যবহার হচ্ছে, তো তাই ভাবছিলাম যে একটু বেশি জায়গার একটা mobile নেব। তা এখন কি রকম mobile যদি একটু খুলে বলতেন?

আহ তা তা বেশ ভালো তা ভাবছি যে তাহলে এটাই নিয়ে নেব। আহ আমি কিন্তু কিস্তিতে নেব এটা হা। পনেরো হাজার এখন দেখুন আমার অবস্থাটা এখন অত ভালো না তা এ বলছে আমি সেইজন্যে কিস্তি তে নিচ্ছি mobile তা তা আর একটু যদি কম করতেন আচ্ছা, আপনি যখন বলছেন যে পারবেন না, চেষ্টা করবো যে ওটাই দেওয়ার। না সেরকম হবে না। আমি আজকে আপনার কাছ থেকে জানলাম যে কি কি মানে মানে যদি phone টা কিনি তো কোনো আমার পরিচয় পত্র লাগবে কি? আচ্ছা ঠিক আছে, আমি এগুলো নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে আমি আজকে এসে সন্ধ্যেবেলায় যদি দেওয়া না হচ্ছে, তো আমি কালকে সকালের দিকে যাবো একবার।

তো তাহলে আপনি এক কাজ করেন, কালো টাকে না side এ মানে পাশে সরিয়ে রাখেন। না না সেরকম কিছু হবে না, কারন আমি যখন এবার বলেছি যে যাবো আজকে সন্ধ্যের দিকে একবার দেখব যাবার, আর সন্ধের দিক এ যদি যাওয়া না হয় তাহলে কাল সকালে অবশ্যই যাব। আমি কালোটা বললাম, কালোটা কালোটাই নেবো।

পাঠিয়ে দেবার কোনো ইয়ে নেই আমি এক কাজ করছি, আজকে সন্ধ্যেবেলায় দেড় হাজার টাকা নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা আপনি কত বললেন? দেড় হাজার টাকা না পনেরো হাজার? ও তাহলে পনেরো হাজার নিয়ে যাচ্ছি তাহলে সন্ধ্যেবেলায়। না দেখুন আমার কি এ আমার এ আ এর আগে কোনোদিন এরকম করেছি যে কথা দিয়ে কথা রাখিনি?

হ্যাঁ আমি যখন বলেছি যে সন্ধ্যেবেলা আমি গিয়ে phone টা নিয়ে আসবে তো অবশ্যই যাবো আমি সন্ধ্যেবেলা এবং নিয়ে আসব আর এমনিতেও আমার phone এখন খুবই দরকার বুঝলেন তো। সেটাত বটেই যে এখন কোন মানুষই বাদ দেয়নি যে ওর হাতে mobile নেই। হ্যা, অবশ্যই আর আমি যাচ্ছি এবং ওই OPPO র কালো phone টাই আমি নেবো। হ্যা এ আরেকটা কথা আমি বলছিলাম কি, বলছিলাম যে যদি আমি এক মাসের কিস্তি ধরেন দিতে পারলুম না, আমি যদি ওই কিস্তিটা যদি পরের মাসে দিয়ে দি না সেরকম না আমি জিজ্ঞেস করে রাখলাম যে ধরেন আমার শরীর অসুস্থ বা কোনও কিছু কারণেই এ মাসটা দেওয়া হলোনা বা দুই তিন দিন দেরি হল দিতে

হ্যা সেটাতে আপনার ব্যপারটাও আমি বুঝতে পারছি, আমি শুধু এই রকম জিজ্ঞেস করলাম যে, এই রকম জিজ্ঞেস করে রাখলাম যদি হয়ে যায়। আমি এইতো চারটের দিকে এই বেরোচ্ছি। একদম পাশে আপনি রেখে দিন phone টা আমি চারটের দিকে গিয়ে নিয়ে আসছি। হ্যা আচ্ছা ঠিক আছে দাদা আপনি যাহ যাহ বললেন আমি সেটাই নিয়ে যাবো তাহলে বিকেলে দেখা হচ্ছে আপনার সঙ্গ

হ্যাঁ আমি তাই তোমাকে phone করলাম উহ উম ওই যে বন্দে ভারত এক্সপ্রেস এতে news টা এসেছে সেটার কথা বলছো তো? হ্যাঁ দেখলাম এখন তো এটা হওয়া থেকে নিউ জলপাইগুঁড়ি route এ চলবে বলে বলছে।

না এটা হতে হতে আহ পরের বছর হবে মনে হচ্ছে সবে তো জিনিসটা এসেছে নতুন বছর আর কদিন তো বাকি তো হতে পারে উম দু তিন মাসের মধ্যে আহ এটা ভালো ভাবে চালু হয়ে যাবে মনে হচ্ছে news টা পরে তুমি একবার দেখো তাহলে বুঝতে পারবে জিনিসটা আহ আমি দেখলাম আহ আপনার জন~ আহ political এর leader আহ এই ঘটনাটা মানে কথাটা জানিয়েছে news আহ মানে media কে আহ

নতুন করে শুরু হচ্ছে এইসব আমাদের এখানে হাওড়া থেকে চলছে এটা একটা ভালো খবর বাঙালি দের জন্যে

আচ্ছা ওটা ভুয়ো খবর তাই ওরা সেটা confirm করেছে পরে যে এরকম কোনো খবর এখনো অব্দি নেই

হ্যাঁ এটা কিন্তু দরকার ছিল, তাই না আমাদের দেখো এটা দিল্লি থেকে অনেক জায়গায় যাচ্ছে উম বি~ বিলাসপুর, বারাণসী আহ